আমার মুড়ি খেলেই হয় মানে চিবিয়ে যাচ্ছি চিবিয়েই যাচ্ছি শেষই হচ্ছে না একটা plus তোর ইয়েও হচ্ছে। কি বলে তোর মাড়ি ব্যথা ওই তোর চোখের সামনে যে গাল টা আছে না ওই জিনিসটা ব্যাথা হতে লাগলো তোকে আমি একটা latest কথা বলব আমি না খাবার কোনদিন চিবাইয়া খাইতে পারি না

কার মত আমার দিয়েও lattest আমি তো উল্টাপাল্টা কাজ করে latest গিরি করছি আর তুই না খেয়ে latest গিরি করছিশ

ওর দেওয়ার mixer এ কি করবি paste করে নিবি একবার জল জলের হিসাবে গিলে নিবি। তুই কি latest করছিস তুই ঝাল খেতে পছন্দ করিস কি ঝাল কম ফুচকা তে তো যতক্ষণ মানে ইয়ে করবো না কাঁচা লঙ্কা কেটে কেটে যতক্ষণ দেবে না ততক্ষণ আমি ফুচকা ওয়ালার কাছ থেকে সরবোই না খাবই না। এইরকম করে আমি ঝগড়া করে করে ফুচকা খাই এখন তো অনেক ফুচকাওয়ালা এরকম হয়ে গেছে যে লঙ্কা রাখাই বন্ধ করে দিয়েছে কেন কি অনেকে তো customer আছে যে খাই না শুকনো লঙ্কা তো বলে কি आप मेरे मत दीजिए आप मेरे मत दीजिए এরকম বলে তো এখন ফুচকা ওয়ালারা শুকনো লঙ্কা রাখাই ছেড়ে দিয়েছে

হ্যাঁ সত্যি সবার সামনে বলে কি তুমি তো লাস্ট খাবে তোমার তো special ফুচকা আমি বলি হ্যাঁ হ্যাঁ ফুচকা ওয়ালার কাছে গেলেই আগে না খালি কাঁচা লঙ্কা কাটতে লাগবে যে আশেপাশে মানে যে অন্য লোক খেতে দাঁড়াবে ওরা দেখে কাঁচা লঙ্কা ভয় পেয়ে যায় বলবে भैया आप मेरे को मत देना भैया आप मेरे को मत देना তখন ও কিছু আর response করে না বলে কি ठीक है ठीक है आप लोग जो नहीं खाएगा उसको नहीं देंगे यह पर एक लड़की है खाने के लिए হম তুই যা অনেক late হয়ে গেছে খাওয়া-দাওয়া কর ঘুমা। কালকে আবার তো কাজে লাগতে হবে তো নাকি

digital marketing is only for large businesses small business can not go digital market friends অনেক business আলারা মনে করে যে digital marketing শুধুমাত্র large business এর জন্য use করা হয়। সে small business এর জন্য digital marketing use করতে পারবেনা। তো এটি খুব বড় একটি need এটি একদম true না। friends এর আগেও digital marketing এর বিভিন্ন type সম্পর্কে তোমাদের যখন বলেছিলাম সেখানে বলেছিলাম যেকোনো small business like পাড়ায় যেকোনো একটি ছোট shop like যেকোনো সেলুন or any other small business তার page এ google business analyzer profile create করে সেগুলো ভালোমত optimize করে local SEO এর মাধ্যমে একটি huge relevant traffic তারা তাদের digital shop নিয়ে আসতে পারে

recently google তার google Ads দেয়া business নামটি change করে এর নতুন নাম দিয়েছে google business data so এছাড়াও তুমি social media optimization social media marketing এগুলোতে যেকোনো small business এর brand organize করে তারপর potential customer দের relevant traffic তুমি চাইলে যেকোনো online shop এ নিয়া আসতে পারবা। so friends যেটা বলা যে digital marketing এর opportunity প্রচুর যেখানে সমস্ত ধরণের business এর জন্য like small medium large সকল ধরণের business এর জন্য কোনো না কোনো option রয়েছে। digital marketing মানে শুধুমাত্র huge budget এর digital marketing এর মাধ্যমে সকল ধরণের business কেই grow করার opportunity আছে। then our next myth is why should i use digital marketing as my competitor or not friends অনেকেই এটা বলে থাকে যে আমার competitor digital marketing use না করে এতো বড় হয়ে গেছে আমি তাহলে কেন digital marketing করতে যাব? যারা এরকম ভাবছেন তাদেরকে বলে রাখি কারণ এটি আপনার life এ একটি opportunity যা আপনি আর competitor এখনকার সময়ে যেটি সবথেকে active marketing এর মধ্যে দিয়ে

current now most of your customers are online তাহলে তাদের সারাদিনের most of the time তারা internet এ use করছে। সেখানে যদি আপনি আপনার business এর marketting না করেন আপনার presence create না করেন তাহলে আপনি আপনার business কে grow করার বড় সুযোগ miss করছেন

only আপনি এক business এর website create করা মানে digital marketing করা না। আপনার business এর website create করা মানে only আপনার business এর একটি digital presence create করা। এর থেকে বেশি কিছু না এবার আপনি digital marketing এর মাধ্যমে আপনার business এর যে potential customer তাদের আপনি আপনার business এর যে digital presence রয়েছে সেক্ষেত্রে নিয়ে আসতে পারেন। suppose আপনার digital shop ভালোমতোই চলছে এবং আপনি আপনার business এর একটি website create করেছেন অর্থাৎ আপনার business এর digital shop create করেছেন। এবার আপনার potential customer আপনার digital shop এর through আপনার সঙ্গে contact করবে। ধরুন তারা জীবনে আপনার physical shop এও আসেনি তবে তারা প্রথমে আপনার digital shop এ তারপর digital স্বপ্নে আসবে। but আপনার যে potential customer তাদের আপনাদের website এ তো নিয়ে আসতে হবে তাদের reach করতে হবে attach করতে হবে এবং এগুলোর জন্য digital marketing করতেই হবে তো বুঝতেই পারছেন শুধুমাত্র website create করা মানেই digital marketing নয় তোমার digital presence এর মাধ্যমে কি করে customer acquire করবে কি করে different platform এর জন্যে different strategy create করতে হবে কোন কোন source থেকে তোমার website এ তোমার potential customer এর traffic আনতে হবে যেমন সেটা PPCcampaign থেকে হতে পারে সেটা social media marketing এর মাধ্যমে হতে পারে। সেটা SEO এর মাধ্যমে হতে পারে। so this is all about digital marketing on your website presence or social media presence there is not a big dilemma better was next is SEOis no longer important friends অনেকেই এটি বলে ফেলে যে SEO আর আগের মত গুরুত্বপূর্ণ নয় তাদেরকে বলে রাখি যে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 search engine এ গিয়ে search করবে এবং search এ যা show হয় search engine optimization এর জন্যে। তোমার search এর variety block form এও show হতে পারে video format এও show হতে পারে। so তোমাদের website এর SEO এর সাথে সাথে video ও শিখতে হবে এছাড়াও আরো একটি important হচ্ছে যে SEO এর মাধ্যমে যে traffic তোমার website এ আসে সেগুলো quality traffic অর্থাৎ তাদের potential customer থেকে তোমার customer এ convert হওয়ার chance বেশি তার because তাদের সে product বা service টি নেওয়ার

এ অবস্থায় আমার website টি suppose search এ দেখতে পেলো অর্থাৎ search engine result এ গিয়ে দেখতে পেলো। so সেটির উপর click করে যে landing page টিতে visit করলো এবার সেটির UISD এর তার ভালো লাগলো এবার সেই landing page টির content যদি তার ভালো লাগে সে আমার সাথে direct contact করবে। because সে সে search টি করছে কেন কারণ তার intend আছে digital marketing consultant hire করা so এইভাবে SEO এর মাধ্যমে তোমার chance বেড়ে যায়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

তাহলেই তোমার profile এ traffic আসবে তোমার potential customer দের কাছে reach করবে নাহলে কোনো traffic দিয়েই পাবেনা so তাদের বলে রাখি এটি তাদের খুব বড় একটি বিষয় তবে হ্যাঁ আমি এটি মানছি যে কিছু platform এ আগের তুলনায় reach কম হয়েছে but সমস্ত platform এ তো organic reach কম হয়নি তবে যে platform এ organic reach কম হয়নি সেখানে যদি তোমার potential customer এর traffic increase করে সেটি convert করতে পারো যে platform এ organic reach কম হয়েছে সেখানে for example facebook এ তোমার organic reach কম হয়ে গেছে but linkedin এ তোমার organic reach ভালো আছে then linkedin এ তোমার ঐ বেশিরভাগ content create করার মাধ্যমে traffic increase করতে হবে যেমন সেই traffic কেই তুমি আবার তোমার website এও নিয়ে যেতে পারো অথবা তুমি বাকি platform গুলোতেও to like যেখানে organic reach কম হয়েছে সেখানেও নিয়ে যেতে পারো so মূলকথা হচ্ছে friends যে organically যে কোনো platform এ যদি organic reach কম ও হয়ে যায় তার মানে এই নয় যে digital marketing মানে only online page এ run করতে হবে so এটি পুরোপুরি একটি myth then our next myth is in SEO and digital marketing tools are everything friends অনেকে মনে করে যে যদি তারা কোনো tools ও software purchase করে নেয় তাহলে সেটির মাধ্যমে তাদের website rank টিও improve হয়ে যাবে। তারা তাদের competitor দের data ও track করতে পারবে but friends tool তোমাদের আমি data provide করবো but সেই tool কে operate করার জন্য তোমার কাছে একটা startegy থাকতে এবং tool থেকে যে data পাবে সে data গুলোকে use করে কি করে তুমি further একটি strategy create করবে সেটিও তোমাকেই করতে হবে for example suppose তুমি long term keyword find করছো so সেটি তুমি tool থেকে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

তারা মনে করে যে only website এ business information থাকলেই হবে, এমনটা না friends এখনকার সময় website এ কোনো business information এর সঙ্গে সঙ্গে একটি blog indicated করা important কারণ friends এরপর তুমি যদি official lead পেয়ে যাও তোমার website টি বিভিন্ন

page অনেকেই করে তারা মনে করে যে digital marketing এর মাধ্যমে তারা রাতারাতি তাদের business টি develop হবে, না friends ঝামেলা হয় না দেখুন digital marketing মধ্যে যদি আমরা SEO ব্যবহার করি তাহলে SEO করতে গেলে মূলত patience রাখতে হবে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 করতে গেলে time লাগে তারপর google আবার তার ranking factors analysis করে তারপর ranking provide করে so এগুলি একজীবনে হয় না তার জন্য কিছুটা সময় আমাদের দিতে হয় এছাড়া তুমি যদি digital marketing এর paid ad campaign এর কথা বোলো তাহলে সেক্ষত্রেও তোমার first ad campaign and last ad campaign হয় friends because first ad campaign এর যে output সেটি second ad campaign এর input হিসেবে ব্যবহার করে so এখানে তোমার overnight কোনো success হয় না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 then আমার next i have to make form technical background to our digital marketing i have to make audio to learn digital marketing so friends যারা digital marketing শিখতে চায় তাদের মধ্যে অনেকেই এটা ভেবে থাকে যে digital marketing শিখতে নাকি technical হবে life তাকে code এ নিয়ে আন্তে হবে না friends তুমি যেকোনো থেকে হও না কেন তোমার arts background science হোক বা কমার্স হোক বা তুমি graduation করেছো অথবা করোনি তো তারপর তুমি shift হয়ে যাও so এই student এগুলি শিখতে হয় digital marketing শিখার জন্য কোনো নির্দিষ্ট degree or certificate এর হে suppose তুমি SEOfield এ কাজ করতে চাও তারপর তোমার যদি HTMLCSSJAVAscript সম্বন্দে basic knowledge থাকে তাহলে এটা তোমার জন্য advantage but এটা must না যে তোমাকে শিখতেই হবে তো তোমরা বুজতেই পারছো then আমার next topic ad blockers are ending digital marketing view friends অনেকেই বলে থাকে যে এখন তো browser ad blocker use করা বিলীন হয়ে গেছে ad তো এখন show করা যাবে না তেমনি this is the end of the হে ইটা তো ঠিক যে অনেক extension রয়েছে যেমন chrome extension use করলে আমরা সেগুলো দেখতে পারবো but এই features টি বেশিরভাগ laptop আর desktop এই বেশি use হয় mobile device এ এখনো ততোটা বেশি most of the potential customers are using mobile devices more than desktop and laptop but এছাড়াও আরেকটা important point যে যারা ad blocker use তারা কেন ad blocker use করে because তারা এড এর মাধ্যমে disturbance feel করে এবং কখন তারা disturb হয় যখন তারা irrelevant ad দেখে তারপরে তারা disturb হয় so এখানে problem তা কোথায় হচ্ছে এখানে problem টি হচ্ছে targeting yes friends তারা disturb হচ্ছে কারণ তাদের যে এড দেখানো হচ্ছে সেগুলোর প্রতি তারা interested না so তোমাকে কি করতে হবে তোমার ad targeting ঠিক করতে হবে তোমাকে right audience কে তাদের releavent right ad show করতে হবে

so indian দের অনেক client এরকম আছে যারা এটা প্রায় বলে থাকে যে দেখো যেকোনো একটি platform এ আমাদের marketing করো SEO করবো অথবা social media marketing করবো অথবা email marketing করবো অথবা আমার product এর service এর আমার first এ starting এ একটি channel দিয়ে start করতে হবে যেটি একটি বড়ো mistake suppose কোনো user তোমার service related keyword google search করে তোমার website এ google first page এ দেখতে পেলো অবশ্যই সেখান থেকে তোমার google এর সমস্ত information পেয়ে যাবে, hello friends কেও কি first impression এ তোমার customer এর খুব ই rare এরকম খুব ই rare সেক্ষত্রে তারপর ও সেটা খুব ই rare কারণ friends প্রথমবার যে digital এ আপনারা visit করেছেন suppose তার মধ্যেই তোমার website এ যারা from fill up করেছিল সেক্ষেত্রে তুমি তাদের contact পারো, but most of the visitor যদি from fill up না করে তাহলে তাদের তো contact করার মতো তোমার কাছে কোনো উপায় নেই so এই ক্ষেত্রে তোমাকে আরেকটি channel অর্থাৎ second Channel এর help নিতেই হবে, cleint যারা from fill up করেছে তাদের email marketing করতে হবে so friends omni channel presents or omni channel digital marketing করার পরে visual যে benefit টি হয় সেটি হলো remarketing ঠিকাছে friends আমরা remarketing করতেছি তোমার website থেকে বেরিয়ে গেলে সে কোনো google partner website এ গেলে তোমার দেখতে পারবে social media platform visit করলে সে তোমার google এর ad দেখতে পারবে, so what is this this is remarketing so তুমি যদি ভালো মতো remarketing করতে চাও তাহলে তোমাকে omni channel এ digital marketing approach follow করতে হবে এরপর তোমার conversion rate so তোমরা যারা আমার এই video টি প্রথম দেখছো তোমাকে জানিয়ে রাখি আমি already এই important topic সম্বন্দে omni channel digital marketing সম্বন্ধে একটি video already digital marketing playlist এ upload করেছি যেটি দেখলে তোমরা omni channel digital marketing basic concept সেটি খুব ভালো মতো clear তুমি যদি এখনো video টি না দেখে থাকো তুমি এই video টির উপর right top corner eye button এর উপর click করে অথবা এই video টির নিচে আমি description এ সেই video টির link দিয়ে দেব, সেই link এর উপর click করে তুমি video টি দেখে সহজেই শিখে নিতে পারবে, হে আমার its all about the number of followers subscribers and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 share করেছে, আমার daily facebook page এ লাইক রয়েছে group গুলুতে এতগুলা member রয়েছে friends এগুলো কি, এগুলো থেকে কি তোমাদের daily earning হচ্ছে এখান থেকে কি তুমি earn করতে পারছো এখন থেকে কি earn করে তুমি তোমার employee দের salary দিতে পারছো so friends এগুলো যদি তোমাদের revenue convert না হয় এই number গুলো যদি তোমাদের revenue convert না হয় তাহলে it is not aKPI যদি revenue convert হয় then this is aKPIfor your business বা key performance indicator তোমার business এর suppose তোমার youtube channel এ এক কোটি subscriber আছে অথবা তোমার instagram এ এক কোটি follower আছে

মাধ্যমে US মানে USD কিন্তু দিনের পর দিন Indian currency এর সাথে সব কিছু হতে চলেছে even, then সাত আট সালে যদি দেখেন US dollar এর value ছিলো। চল্লিশ একচল্লিশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ Indian, currency সেখান থেকে ধীরে ধীরে পঞ্চাশ ষাট ষোত্তর মানে oneUSDequal, to ষোত্তর বাহাত্তর এ রকম অনেক দিন ছিল আজকে কিন্তু যা হয়ে দাড়িয়েছে বিরাশী তিরাশী Indian, currency মানে oneUSdollar সমান বিরাশী তিরাশি indian, currency হয়ে দাড়িয়েছে এই যে ক্রমাগত শুধু দশ বছর নয় বিগত বিশ তিরিশ পঞ্চাশ বছর ধরে এই যে indian, currency এর value যে কমছে USdollar এর value যে বেড়ে চলেছে US dollar যে stable হয়ে চলেছে এই দিয়ে আপনার কী কী affect হচ্ছে Indian, economy কী কী ক্ষতি হচ্ছে সেই সমস্ত জিনিস গুলো আমার এই video তে জানবো । শুধু তাই নয় উম Indian, economy র ক্ষতি বা আপনার নিয়মিত জীবনের ক্ষতি এমন একটি উপায় আছে যেই উপায়টা যদি আপনি অবলম্বন করেন তাহলে এই US currency মানে US dollar শক্তিশালী হওয়া সত্তেও আপনার profit হতে পারে সেই বিষয় আপনি জানতে পারবেন মনে হয় maximum সমস্যা হচ্ছে এই US dollar এর value যতই বাড়বে ততই আপনার ক্ষতি তাই Indian, economy র ক্ষতিএকটাই মাত্র উপায় আছে যাতে করে

যথা রীতি world famous মানে বিশ্বের সব থেকে বড় এবং world, famous যে company র share আপনি কিন্তু পেতে পারে। Amazon, Technify এবং আপনারা জেনে খুশি হবেন আমার লেখা Amazon, India, bestselling বই house, of, rewards, and, diamonds, subscription, in, the, stock, market এর bengali, version যে Amazon আর Flipkart এ পাওয়া যাচ্ছে তার ও কিন্তু যথেষ্ট ভাল reviews শুধু Amazon Flipkart বা নয় থেকে শুরু করে অনেক যায়গায় আমরা bengali, version খুব ভালো reviews আসছে কারণটা খুব স্বভাভিক কারণ image, version দু হাজার পনেরো সাল থেকে রয়েছে। আর মানে five thousand এর উপর ভালো review, internet দিয়ে রয়েছে bengali, version কিন্তু যথেষ্ট ভাল reviews পাচ্ছি maximum লোক বলছে যারা share market এর কিচ্ছু জানে না কিছু মহিলা তাদের জন্য কতটা উপকারী আবার যারা share বাজারে অনেক দিন ধরে রয়েছে তাদের জন্য কিন্তু বইটা একি রকম আপনি যদি interested থাকেন তাহলে আপনি AmazonFlipkart হোক যে কোনও যায়গায় থেকে search করে আপনি কিন্তু কেনার আগে review দেখে নিতে পারেন বা কী feature আছে না অচ্ছে সব কিছু দেখে নিতে পারেন যায় হোক বইয়ের কথা এবার আমাদের topic নিয়ে US dollar ও Indian, currency তাতে আমরা ফিরে আসি নিজেই তো বুঝতে পারছেন US dollar ও Indian, currency যে আগেকার দশ বছরের উপেক্ষার তার আগের তার আগেও যদি দেখতে চান তো আপনি similarity পেয়ে যাবেন এটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখেন এই যে দুই হাজার সাত আট সেই সময় কিন্তু one, dollar সমান চল্লিশ একচল্লিশ এই রকম ছিলো. তার পড়ে দিন আসে আস্তে আস্তে পঞ্চাশ ষাঠ আট পইসট্টি সত্তর এই level ও অনেক দিন US dollar ও Indian, currency ছিল আর যা missing টুকু দু হাজার বাইশে বাড়তে বাড়তে বাড়তে আশিটা বিরাশী তিরাশিতে গিয়ে দাড়িয়েছে আমি অবাক হব না dollar আরও কয়েক বছরের মধ্যে hundred, rupees এ পৌছাবে সবারটা সবার আগে আপনি যেটা মাথায় আগে কেন USdollar, strong হচ্ছে এবং কেনো US dollar এর value বেড়ে চলেছে কেন এই দুটো দাড়াতে। যে কোনো currency বা যে কোনো commodity হোক applied নিয়মিত দাম বাড়ে বা কমে supply, demand অনেকে যেমন আছেন বাজার থেকে সবজি কিনে রাখেন ডাল রাখেন রাখেন মানে সব সময় যে দাম সমান থাকে তা না আলুর দাম কখনো বারে কখনো কখনো কমে তেমন supply, demand মানে demand একটা কোনও market থেকে মানে পুরো market থেকে একশো কিলো আলু কিনেছেন কিন্তু supply মানে কোনো একটা সময় যদি আলুর supply কমে যেতে পারে যে কোনও কারণের জন্যে হতে পারে বৃষ্টির কারণে হতে পারে বা হতে পারে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 supply যখন বেশি হয়ে গেল demand যখন কমে গেল তখন তার দাম কমে গেল একি ভাবে বাজারের জিনিসপত্র থেকে শুরু করে share, market থেকে শুরু করে current থেকে শুরু করে সব কিছুই supply এবং demand এর উপরে দাড়িয়ে আছে এই current এর ক্ষেত্রে supply, demand মানে currency এর demand ধীরে ধীরে বাড়ছে তাই তো তবে currency এর value বাড়ছে আর Indian, currency এর demand ধীরে ধীরে কমছে তার জন্যে Indian, currency এর value উল্টো দিকে যাচ্ছে এই যে US currency এর demand ধীরে ধীরে বাড়ছে কেনো এটা আমারে চিন্তা ভাবনা করি এখানে আপনাকে বুঝতে হবে আর import, and, export খুব কিন্তু আবার ভারতবর্ষেকতটা পরিমাণ জিনিস কত টাকার জিনিস বাইরে থেকে কিনি সেটা হয়ে গেল import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 China যে কোনও যায়গা থেকে বিদেশ থেকে যখন সেই payment শেই payment টা হচ্ছে US dollar এ তত একি ভাবে যখন ভারত কোনও জিনিস বিক্রি করতে যাচ্ছে মানে export করতে যখন সেই export, maximumUSdollar এ হয় এবং কিছু কিছু গুরুত্তপূর্ণ অন্য currency, rate, fixing হয় আপনি ধরে নিন এখানে যখন India export করছে সেই payment তা US dollar এ পায় আর মজার ব্যাপার ভারতবর্ষের যত টাকা বিদেশ থেকে সেটা অনেক অনেক বেশি যেটা export করে। এটাকে আমরা import, minus, export এটাকে আমরা current, account, deficit বলি তবু ভারতবর্ষ কয়েকটি বছর কয়েকটি মাসে দেড়শ টাকার জিনিস দেঢ় সো কোটি কয়েক হাজার কোটি

মানে ভারত বর্ষ এই ডেড় টাকার জিনিস কিনতে হচ্ছে বাইরে থেকে সেটা হচ্ছে dollar এ কিনতে হচ্ছে মানে দেড়শ dollar ভারত বর্ষ বাড়ছে মানে দেড়শ dollar ভারতবর্ষ payment করছে আর তার বিনিময় India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 সব সময় বেশি resource হচ্ছে export তাই তার একটা simple, review হোলো oil and gas তেল এবং gas তেল আমরা জানি India তেল হল petrol, diesel মানে এই সমস্ত fossil fuel গুলো still sufficient নয় maximum মানে maximumIndia র যে oil requirement সেটা India র বাইরে থেকে fill হয় এত বড় যে gap এটা অনেক অনেক এই তেলটিকে India কে বাইরে থেকে কিনতে হয় এই oil and gas ভারতের view এর সব থেকে বড় অংশ এবং আমরা সবাই জানি যে actual, bus, train বা ধরুন আমরা যেই রান্নার gas use করি এই সমস্ত কিছু India একটা huge consumption কিন্তু oil and gas এ হয়। তাহলে এটা আপনি বুঝতেই পারছেন কী প্রচুর পরিমাণে আমরা তেল oil and gas আমরা India কে import করতে হচ্ছে তার তুলনায় export বা আমরা China থেকে প্রচুর electronics এর জিনিস import করতে হচ্ছে। তার তুলনায় কিন্তু export India র খুবই কম এবং তার জন্যে current, account deficit বেশি এবং সেই কারণে কিন্তু dollar ক্রমাগত forcibly বেড়ে চলেছে। তাহলে এই শক্তিশালী dollar বলতে গেলে প্রথম problem হচ্ছে তেল and gas এর দাম কিন্তু বেড়েছে খেয়াল করে দেখবেন পাঁচ বছর আগে তেল and gas এর দাম যা ছিল যত দিন গেছে তার দাম বেড়ে চলেছে। সেই একি রকম dollar, strong হয়ে চলেছে তো এই যে maximum সমস্ত কিছু affected হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে শাক সবজি সবজি শাক যে কোনও জায়গায় থেকে আসছে petrol, diesel use হচ্ছে শুধু সেখান থেকে শুরু করে electric এর সমস্তু কিছু মানে technological অনেক কিছু linkup আছে এই কারণ আপনার দৈনন্দিন জীবনে inclusion মানে এক বছর আগে যদি আপনার যদি সংসার চালাতে দশ হাজার টাকা খরচ হোত সেটা হয়ে গেছে বারো হাজার টাকা এই কারণে তেলের দাম বাড়ায় এই সমস্ত কারণে ধীরে ধীরে inflation বেড়ে চলেছে সমস্ত জিনিসের দাম expensive হয়ে চলেছে। এবার আমি জানিয়ে দি আপনার নিজেদের মনে হয় যদি ধরার জন্যে আর কিছু জিনিস expensive হয়ে চলেছে আপনি video তার নিচে comment box আছে comment করতে পারেন আর যদি আপনি নতুন কিছু শিখতে পারেন যদি আপনি like করে কিছু বন্ধুদের মধ্যে share করুন আর please আগামী link পাওয়ার জন্যে channel টিকে subscribe করুন আর notification, on করতে ভুলবেন না। আমি মানে আমার favourite কিন্তু Twitter, Telegram এবং Instagram এ রয়েছে কোনও উপায় clear হয়েছে আমার link রয়েছে আপনি যদি চান তাহলে আমাকে কিন্তু এই address এ follow করতে পারেন। এ ছাড়া ও আরও জিনিস কী কী বেশি হচ্ছে যেমন বাড়িতে বাচ্চাদের মানে ছেলেদের বাইরে পড়াশোনা করতে পাঠায় মানে admission, abroad যারা education করছে তাদেরও খরচ বেড়ে চলেছে dollar শক্ত হওয়ার কারণে বা ধরুন foreign tour করেছে foreign, tour তাদের খরচ বেড়ে চলেছে এই শক্তিশালী US dollar এর কারণে এটা তো গেল সমস্ত রকম অসুবিধা সুবিধা কী একটি মাত্র সুবিধা আছে তার থেকে আপনি profit করতে পারেন সেটাকেও আমরা জেনে নেব dollar শক্তিশালী হওয়ার থেকে profit করতে পারেন একটা মাত্র আপনি যদি US share এ invest করেন মানে US currency তে আপনি American, company তে invest করেন মানে একটা exampleApple, company যাদের iPhone আপনার অনেক দিন use করছেন Apple, company র share কিন্তু দুই হাজার সাত আট এরকম সময় five, dollar মতো ছিল যেটা এখন five থেকে নেমে হয়েছে one, fifty তার মানে আপনার share এর দামে প্রায় আগুন মতন return ঠিক একি সঙ্গে আপনার twenty, one, dollar চল্লিশ একচল্লিশ cent যেটা আসছে সেটা এখন বিরাশী তিরাশি মত dollar হয়ে গেছে তার মানে double, benefit আপনি দেখেন weekly দুই হাজার উনিশ সালে এই Apple, pack এর দাম ছিল পঞ্চাশ dollar এর কাছা কাছি যদি আপনি দু হাজার উনিশ সালে Apple এর একটা share এ আপনি invest করলেন।

সেই সময় মানে দু হাজার উনিশ সালে ষোত্তর একাত্তর এরকম dollar এর value ছিল সেটা হয়ে গেছে বিরাশী তিরাশি যা almost ঊনসত্তর সত্তর ছিল currently, twenty, ফive এ return হয়েছে মানে মানে overall কিন্তু three, times, return আমি যদি আবার ঘুরে বলি আপনি ধরুন এক dollar, invest করে যায়ি এক dollar দিয়ে Apple এর share এ invest করলেন সেই এক dollar একজন American যদি করে এক dollar টা বেড়ে two point six dollar হয়ে গেছে আবার এই two point six dollar টা কে যখন আপনি সাথে convert করবেন সেই টা twenty per cent বেড়ে যাচ্ছে মানে আপনার প্রায় তিন dollar তীন গুণ return আপনি যদি favour এ invest করেন যদি কেউ American, dollar মানে American, dollar এ কেনে American, dollar এ বিক্রি করে তাহলে তার return হবে two, point, six, eight কিন্তু যদি আপনি Indian টাকা থেকে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

আরও একটা মজার ব্যাপার হোলো এই যে Apple এর share যার দাম এক শ তেইশ dollar এর কাছা কাছি এটা যদি আমরা টাকায় convert করি Indian, currency তে convert করি around, ten thousand এমন কিছু আসছে তার বেশি আসছে এবার আমি যখন one, dollar এর example তা দিলাম বোঝার ব্যাপার আপনি যদি market আপনি one, dollar যে কোনো amount মানে এমন নয় আপনাকে এক হাজার share কিনতে দশ হাজার টাকায় দিতে হবে এক হাজার টাকায় ও এক হাজার share

এক লোক Apple এর share কিনতে পারে যে USmarket এ আছে Indian market কিন্তু সেটা নেই ঠিক এই কারণে আমি আগের example দিলাম যদি আপনি one, dollar, reserve করে থাকেন দুই হাজার উনিশ সালে সেইটা এখন three, times, the, dollar হয়ে গেছে এই যে three, times যেই আপনি Indian, currency চলে আসবে সেটা তিন dollar সমান মানে তিন গুণ return সমান হয়ে যাচ্ছে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 তাহলে আপনি ঘরে বসে just, free, of, costUSstock, marketinvest করার জন্যে account লাগবে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

শুধু তাই নয় IMD Money app আপনাকে exciting করতে চান প্রত্তেক মাসে মাসে পাঁচশ বা হাজার Indian currency বা foreign, dollar করতে চান আপনি করতে পারেন তো IMDMoney, app সম্পর্কে বা আর যদি কোনও প্রশ্ন বা যদি কোনো থাকে doubt থাকে তাহলে ওদের mail, id তে চলে আসবেন ওদের communication আমি comment ও দিতে পারি description থাকবে তাদের সঙ্গে আপনারা contact করতে পারেন কী কারণে overall যদি বলি এই যে US dollar শক্তিশালী হয়ে চলেছে এই শক্তিশালী হওয়ার ফলে oil, and, gas এর দাম বাড়ছে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 তাহলে কী হবে আপনার investment যদি আপনি Indian currency তে convert করলে আপনার currency, strong হচ্ছে Hello বলছি কেমন আছো? ভাল আছি গো। তোমরা কেমন আছো? বল। আমরা তো সবাই ভাল আছি তো কবে কলকাতায় আসছ বলো? এইতো ইচ্ছে তো ছিল এইবার আরকি ছুটিতে যাবার কিন্তু আর হল না আমাদের যাওয়াটা তবে, ইচ্ছে আছে পরের বার আরকি যাবো আর ভিক্টোরিয়া মেমোরিয়াল তো যাবোই তোমাদের ওদিকে গেলে।

অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে তুমি অনেককিছু তোমাকে আমি দেখাতে পারবো। আর আসলে পূজোর সময় এসো ।দূর্গাপূজোটাও আমাদের ওখানে খুব ভালো হয় ।দূর্গাপূজাও কাটিয়ো আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চিড়িয়াখানা তারপরে প্রিন্সেটঘাট সব জায়গায় ঘোরাবো তো উম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা তো আমি অনেকবার শুনছি যে তুমি খুব আগ্রহী ওটা বেশি দেখার জন্য।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 কয়দিন ধরে পড়ছিলাম আরকি কলকাতার ওখানকার খবর টবর তো একদিন হঠাৎ করে আরকি ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর একটা ফটো দেখলাম তোমাদের মানে কলকাতা সম্বদ্ধে তো তখন আমার খুব ইচ্ছে হয়েছিল যে এবার যখন যাবো তখন আগে গিয়ে আরকি ওটা একটু ঘুড়বো কেন প্রতিবারই যাওয়া হয় আর এটা দেখা হয় না। তো তাই জন্য আরকি আর গেলে তো তোমাকে নিয়েই যাবো। কারন তুমি তো ওখানে অনেকবার গেছো আর অনেককিছু জানো তার জন্য তোমাকে নিয়েই যাবো ওখানে। হ্যাঁ আসলে কি বলতো? ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হলো যে প্রীতিস্থাপত্যের প্রতিনিধিত্ব করে মানে এখনো আজও দাঁড়িয়ে আছে মানে আমাদের কলকাতা শহরে একটা মানে সত্যিকারের icon যাকে বলে। তুমি আসলে মানে তুমি পুরো মানে মানে আহ পাগল হয়ে যাবে ওর ভিতরের সৌন্দর্য দেখে তো আমাদের এখানে যে আহ সিএমএইচ এ যে মৃত রানী ভিক্টোরিয়ার একটি স্মারক হিসেবে এই ব্রিটিশ ভারত

হ্যাঁ সেটাই তো আর এটাতো তোমাদের ওখানে মানে কি বলবো স্মৃতিসৌধ হিসেবেও তো আর কি অনেক পরিচিতি রয়েছে এটার আর আমার তো আরো দেখার উৎসাহ এইজন্য যে এটা অনেক পুরনো একটা স্থাপত্য। আর তার জন্য আরকি বেশি ইচ্ছে করছে আরকি দেখতে যে স্মৃতিসৌধটাকে সামনে থেকে দেখবো এবং ওখানেতো নাকি আরো আহ জাদুঘর টাদুঘর ও নাকি হয়েছে অনেক কিছুই নাকি ওখানে নতুন করা হয়েছে। তারপর এটাতো নাকি শুনছি উনিশশো ছয় থেকে উনিশশো একুশ সালের মধ্যে আরকি তৈরি করা হয়েছিল এতোটা সময় ধরে আরকি তৈরি করেছে তার জন্য আরো বেশি ইচ্ছা করছে যে গিয়ে দেখার সামনে থেকে সবকিছু আর তুমি হয়তো যখন ছবিটা দেখেছো দেখেছো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উপর একটা পরী দাঁড় করানো আছে। হ্যা হ্যা হ্যা হ্যা ওটার কি উম রহস্য গো? আসলে ওটা হচ্ছে যে মানে ওই যে হলের উপর যে ঐরকম সুন্দরভাবে সাজানো রয়েছে তোহ ওটা হচ্ছে বিজয়ের দেবদূত কেবল এক মানে চটকদার আবহাওয়া নয় এমন এক শতাব্দী ধরে সিঙ্ঘাসহ পরী ব্জ্রপাতের হাতে থেকে মানে স্মৃতি বস্তুটিকে রক্ষা করে চলেছে এটাই মানে বোঝাতে চাইছে ঐ icon বুঝলে?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 তাইনা আমার ও সেটাই মনে হয় যে এটাই হয়তো এদের একমাত্র কারণ । হ্যাঁ এটাই তো কারন আর হচ্ছে যে

রানী ভিক্টোরিয়া কিন্তু অনেক বছর আমাদের এখানে থেকে গেছেন প্রায়

ছেষট্টি বছর সাত মাস এবং দুই দিন এই আমাদের দেশে এখানে রাজত্ব করে গেছে শুধুমাত্র নয়-ই সেপ্টেম্বর দুই হাজার পনেরোতে তার আহ প্রপিট্রা দ্বিতীয় এলিজাবেথ দ্বারা উম অতিক্রম করেছিল তো ভালই কিন্তু অনেক বছর তেষট্টি বছরটা কিন্তু কম নয়, যে এখানে কাটিয়েছেন। হ্যাঁ সেটাই তো তো আমিতো এটাও দেখছিলাম সেদিন পেপারে যে তোমাদের